এবং একজন সাদা কাপড়ের মানুষ উপরে দাঁড়িয়ে আছে এবং একজন মহিলা লাল কাপড়ের ড্রেস পরে দাঁড়িয়ে আছে।

এখানে দেখা যাচ্ছে এটি একটি পূজা মন্ডপ যেখানে দুটি ফিলান রয়েছে যেখানে পাতার ডিজাইন করা রয়েছে।

পুজো করছে এবং সামনে একটি চিত্রকলা রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একটি দুকান যেটি ডুকলি বাজার ওয়েস্ট বেঙ্গল এ অবস্থিত।

এখানে দেখা যাচ্ছে একটিস লম্বা রাস্তা।

উম দেখা যাচ্ছে এখানে একটি প্রোগ্রাম চলছে।

পাগরি পরে এবং সাদা রংয়ের টুপি পড়ে সাদা রঙের বস্ত্র পরে দাঁড়িয়ে রয়েছে।

ব্যানার রয়েছে এবং সামনে দুটি কাঁচের মধ্যে অনেকগুলো পোস্টার লাগানো রয়েছে এবং--

এটার ভেতরে জেরক্স করাও যায় এবং তার ভিতরে কন্টাক্ট নাম্বারও নীচে লেখা আছে।

এখানে দেখা যাচ্ছে একটি গুল্লু একটি ট্রেনের মতো ট্রেন রয়েছে যেখানে অনেকগুলো ডাব্বা রয়েছে।